হ্যাঁ তারপরে recharge করে দি উম করলে সবাইকে তো বেশির ভাগ গ্রাম থেকে তো শহর আসতে হয় কারণ সবার তো আর পেটিম টাকে use করেনা না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

যদি ধরো ওখান থেকে তুমি যদি recharge কর ধরো হাজার টাকায় চল্লিশ টাকা তোমাকে commission দেবে company ও মানে ওই app টা থেকে যদি recharge করা হয় হাজার টাকাই recharge করতে হবে না কি বুঝলাম না ব্যাপারটা

ও তুমি চারটে recharge মারলে এখন তো দুশো আড়াইশোর নিচে কোন recharge নেই

হ্যাঁ এবার ওই এক মাসের মারতে গেলে দুশো আড়াইশোর নিচে নেই তা~তার ধরো তুমি যদি চারটে recharge মারলে আড়াইশ টাকার তাহলে এক হাজার টাকা sell হয়ে গেল

সেখানে তোমাকে চল্লিশ টাকা লাভ দেবে company বা বা বা ভালো তো এগুলো

সেখান থেকে চল্লিশ টাকা নিচ্ছ তাহলে সারা দিলে যদি দশটা recharge মার তাহলে ওখান থেকে দশ টাকা বেরিয়ে যাচ্ছে আর এই করে ধরো যদি দুই হাজার টাকা sell কর প্রায় এক~একশো টাকা বেরিয়ে যাচ্ছে প্রায়

তবে recharge থেকেও একটা বেশ বড় amount মানে লাভ হচ্ছে হ্যাঁ স্বাভাবিক যারা recharge করছে তারা তো ভালো amount পাচ্ছেই হ্যাঁ তারপর ধরো sim card যেগুলো মানে sim তুলতে যাই মানে show room যাই এগুলো এখন তো এখন দোকানে তোলা যাচ্ছে sim card গুলো

সেটাও ধরো একটা বেশ লাভ জনক কারণ একটা sim এ যদি খরচা হয় ধরো একশো টাকা তো ধরো দোকানদার নিচ্ছে প্রায় দুশো চল্লিশ টাকা বা আড়াইশো টাকা তাহলে প্রায় দেড়শো টাকা লাভ হচ্ছে ওখানেই হুম হুম ঠিক তাই সব মিলেই ভাবছি একটা ব্যবসা শুরু করবো তাই না হুম তারপর তোমার আ print out করাতে এখন নিচ্ছে এমনি normal পাঁচ টাকা আহ color হলে দশ টাকা xerox এও এরকম এই, ভালো ব্যবসা কিন্তু এটা কিন্তু তোমাকে একটু লোকালয়ে আসতে হবে হ্যাঁ তুমি যেটা বললে print out এর ব্যবসাটা একটু local ই দরকার, তারপর যদি ধরো তোমার সামনে school বা কোন block বা কোন পঞ্চায়েত থাকে তাহলে তো কথাই না তাহলে তো খুবই ভালো সেটাই কিন্তু আমার কাছে আছে ওটা প্রায় দু তিনশো meter এর মধ্যে আছে আমার মানে blok পঞ্চায়েত কিন্তু আমাদের যে line টা আছে একটু chord line মানে main না বুঝতে পারলে সেই লেগেই printer টা চলবে না তা নয় চলবে হুঁ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

সেটাই হুঁ কথাটা তুমি খারাপ বলোনি ওটা একটা মাথায় রাখতে হবে কারণ তাহলে বাবা যেটা বলছিল সেটা ধরো সংমিশ্রণ করে চালিয়ে দেওয়া যায় ওই দোকানটার মাঝ থেকে না হ্যাঁ হ্যাঁ ওটা চালিয়ে দেওয়া যায় তুমি যদি বাড়িতেও poster লাগিয়ে ই কর যে এখানে print out করা হয় বা এখানে xerox করা হয় বা এখানে recharge করা হয় তাতেই লোক আসবে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 আঙুলের ছাপ দিয়ে আচ্ছা যেটা দেখবে biometric দিয়ে মানে ধরো তুমি bank এ যেতে পারছ না তুমি আঙুলের ছাপ দিয়ে তুমি যেগুলো CSC center যেগুলো বলে ওখান থেকে তুমি টাকা তুলতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক তোমাকে দশটা minute দেয় এক minute দাঁড়াতে হচ্ছে না তুমি কেবল আঙুলের ছাপ দিয়ে তুমি মনে হয় যেন minimum দশ হাজার টাকা তুলতে পারবে দশ হাজার টাকা তুলে নিচ্ছে তাহলে একটা সুবিধা পাচ্ছে মানুষ সেহেতু দশ টাকা সেখানে কিছুই দেখে না কিন্তু দেখ যদি সারা দিনে তোমার দশটা customer আসছে সেখান থেকেও তোমার একশো টাকা income হবে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 হ্যাঁ হ্যাঁ একদম আর এখন তো দেখতেই পাচ্ছ লক্ষী ভান্ডার যেটা বলছে সেটা তো মাসে মাসে টাকা টাকা ঢুকছে হ্যাঁ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 দেবে সেহেতু সেখান থেকে ধরো একটা বেশ income হবে তাহলে আমি ভাবছি ওই পুরোটাই ধরো যা~ যাই দোকান করবো ভাবছি সেখানে করবো হ্যাঁ কিন্তু একটু লোকালয় দেখো বুঝলে তাহলে বেশি চলবে লোকালয় দেখবো তারপর আমি ভাবছি আমার wife কে একটা সেই সেলাই machine গুলো হয় না হ্যাঁ সেলাই machine ও হতে পারে আহ কারণ এখন falls পাড় pico এগুলো তে প্রচুরই

সেলাই machine নেই সেখানে যদি আমার wife কে যদি একটু শিখিয়ে দেই তাহলে কি হবে আহ মেয়েদের দেখবে blouse এসব গুলো পুজোতে তো প্রচুর মানে ভিড় থাকে বুঝলে হ্যাঁ blouse তো দূরে থাকে শুধু falls পাড় লাগাতেই তো প্রচুর সেখান থেকে ও যদি ধরো মাসে যদি কিছু income করতে পারে সেখান থেকে ওর হাত খরচাটা বেরিয়ে যাবে তারপর ধরো যদি সংসারে টুক টাক কিছু লাগে সেখান থেকে ও দিতে পারবে তাই না সেটাই করতে হবে সবাইকে উদ্যোগ নিয়ে একসাথে করতে হবে সেটাই কারণ দেখো এখন যা market যদি সবাই মিলে income না করি আমাদের যে মানে কি বলবো ছেলে মেয়ে তাদের পড়াশুনা তারপর এই যে যাবতীয় যা খরচ মানে একই ওঠানোটা সামলে মুশকিল না না এখন একা কিছুই করা সম্ভব না দুজনকেই মিলে করতে হবে

দেখো parlour এর basic গুলো যদি শিখে নেয় এখন থেকেই যেমন ধরো চুল কাটা তারপরে তোমার bru plug করা এগুলো যদি শিখে নেয় এগুলো বাড়িতেই টুক টাক টুক টাক করতে পারবে গিয়ে যখন business টা আস্তে আস্তে দাঁড়াবে তখন হয়ত একটু টাকা দিয়ে একটু makeup করা শিখল, একটু ভালো করে চুল বাঁধা শিখল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

হ্যাঁ কারণ আমার স্ত্রী করে একটা বিয়ে বাড়ি যাচ্ছে তাও বলছে নাকি parlour এ makeup হবে হ্যাঁ তো ও রকম যদি শিখে নেয় আর parlour এর makeup এ যখন বিয়ের season চলে তখন আর নেওয়া যায় না মানে খুব লাভ হয় সেটা তাহলে তুমি এই যে কথাটা বললে ওটা আমার wife কে গিয়ে আমি বলবো যে দেখো parlour এর কাজটা তুমি যদি শিখতে পারো তাহলে তো খুব ভালো হয় আর শিখতেও ভালো লাগবে কাজটাও মজাদার সেটাই তবে সেলাই machine আর parlour দুটোতেই শিখতে পারে তাহলে মানে ওর হাত খরচা ভাবতে হবে না কারোর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 সেটাই কোনো একটা ব্যবসার জন্য তো invest করতে হবে কিছুটা হ্যাঁ invest তো করতেই হবে invest ছাড়া কিছুই হবে না ব্যবসাতো হবে না invest ছাড়া সেটাই তাহলে তুমি একটা বললে কথাটা খুব ভালো লাগলো কারণ ওটা একটা বেশ লাভজনক ব্যবসা তুমি বলছো, না তাইনা হুম তারপরে তোমার গয়না আমরা যে oxidised এর গয়না কিনি ওই গয়না বিক্রি করতে পারে আবার কাঁসা পাতারও গয়না বিক্রি করতে পারে হ্যাঁ মানে stationary দোকান যেটা বলছো তাই না হ্যাঁ দোকান না করলেও নিজে বাড়ি থেকে বিক্রি করলো ধরো বিক্রি করলা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

ওগুলো যদি আমি retail নেই মানে ধরো company থেকে সরাসরি কিনছে তাহলে কিন্তু অনেক কমে পাওয়া যায় তুমি বড় বাজারেই গিয়েই কিননা এক থুপ কিনবা তুমি হয়তো আহ সেই যে পাতলা chain গুলো একদম পরে city gold এর এক থুপ তুমি হয়তো কিনবা খুব জোর তোমার নেবে আ দুশো থেকে তিনশো বা পাঁচশো

তাহলে ভাব একটা রিমা stationary দোকানে কত লাভ তাই না

সেটাই। কারণ ব্যবসা শুরু করতে হবে এই জীবনে ব্যবসা ছাড়া মানে কি বলবো এখন যা market ব্যবসা ছাড়া চলা যাবে না না তারপরে বেশি লাভ কোনগুলোতে হবে জানতো ছোট ছোট জিনিসের যেমন ধরো কানের তুমি কানের টা হয়তো কিনলা পঞ্চাশ টাকায় বা ত্রিশ টাকায় তুমি বিক্রি করছো এখানে একশো টাকা বা দুশো টাকা এরকম সেটাই। এরকম লাভ জান mobile এর repairing যেগুলা বলি না headphone charger এ~ এরকম লাভ double লাভ হ্যাঁ তো ব্যবসা করতে গেলে একটু ভেবে চিনতে করতে হবে যে~ যেটাতে লাভ হবে সেটাই তারপর লাভের সাথে সাথে দেখতে হবে যে production যেন জমে না যায় মানে আমি যেটা আনছি সেটা যেন sell হলে তবেই

একদম একদম ঠিক আছে তাহলে আর আবার পরে কথা হবে হ্যাঁ আমি একটু বাইরে যাই ঠিক আছে বেশ ঠিক আছে phone করো হ্যাঁ তুমি কিন্তু ভুলে যাচ্ছ না না phone করবো phone করবো আর পুঁচকিটার একটু খেয়াল রাখিও হ্যাঁ হ্যাঁ পুঁচকিটার তো খুব জ্বর এখন ঠিক আছে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি আহ সাজেকে যাওয়ার জন্য আমাকে পর্যাপ্ত যে সকল তথ্য দরকার আমাকে একটু জোগাড় করে দাও যে আমি কিভাবে যেতে পারি কি কি প্রস্তুতি নিতে পারি আর কত অর্থ লাগতে পারে আমাকে একটু জেনে জানাও কেমন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 আচ্ছা ইদানিং তো তোমার সাজেকে কিংবা বিভিন্ন পর্যটক জায়গা গুলোতে পর্যটক অনেক বেশি ভরে গিয়েছে এটা কি খেয়াল করেছো? হ্যাঁ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 এটা ইদানিং কেন হচ্ছে এরকম বলতে পারো? পর্যটন খাতে প্রচুর পরিমানে উন্নতির কারণে এটা হচ্ছে। কেন না রাস্তা ঘাটের প্রচুর পরিমানে সংস্কার হয়েছে। তুমি চাইলেই যেখানে খুশি সেখানে খুব কম সময়ে যেতে পারো।

যেমন তুমি চাইলেই এখন বরিশাল দুঘন্টার ভিতরে বাসে চলে যেতে পারো। অথবা তিন থেকে চার ঘন্টার ভিতরে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 আমি খুল্লাতে কিছুক্ষন কিছুদিন আগে গিয়েছিলাম। আমি দেখলাম প্রচুর ভিড় মাত্রা অতিরিক্ত ভিড়। এতো ভিড়ের কারণ কি মানে এতো ভিড় কেন? মানুষ সবাই ঘুরতে বের হচ্ছে কারন বছরের শেষের দিক সবাই ছুটি কাটাতে চায়। এই জন্যই ছুটি কাটাতে সবাই ঘুরতে বের হচ্ছে আর শীতের মরশুম যে শুরু হয়েছে এই জন্যই সবাই তার

সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করছে নাকি? এই tourism খাতটাকে আরো বেশি উন্নত করবার জন্য? হ্যাঁ সরকার অনেক কাজ করছে এই tourism খাতের ব্যাপারে। তাছাড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের যাতায়াতের কোনো যেন অসুবিধা না হয় তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও কি সরকার তাছাড়া পর্যটন যে corporation আছে তারা এখন অনেক অনেক সচেতন হয়েছে। আমি শুনেছি কিছুদিন আগে নাকি রাজধানীর আগারগাঁওয়ে একটা সম্মেলন করা হয়েছে এই পর্যটক খাতকে উন্নতির লক্ষে তুমি কি জানো এইসব সম্পর্কে। হ্যাঁ কিছু দিন আগেই আগারগাঁওয়ে পর্যটনের আহ পর্যটনের যে খাদ সেই খাদকে উন্নত করার জন্য Ecotourism development এর ওপর একটি কর্ম শালা হয়েছিল। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কর্ম শালা থেকে? সেখানে বাংলাদেশের পর্যটন শিল্পকে দীর্ঘস্থায়ী করার জন্য সাতাশটির মতো guideline তৈরি করা হয়েছিল। যেগুলো মন্ত্রিসভায় এখন অনুমোদনের অপেক্ষায় আছে। গ্রামীণ এলাকা গুলো যেন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 কেন না অন্যান্য যে পর্যটন spot বা জায়গা গুলো আছে সে গুলতে পর্যটকের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং যদি আমরা বাণিজ্যকে বাড়াতে চাই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 আমি জিজ্ঞেস করেছি যে যে গ্রাম অর্থাৎ নগর গুলোকে প্রাধান্য না দিয়ে কেন গ্রাম গুলোকে প্রাধান্য দিচ্ছে হঠাৎ করে? এটার কি একটা কারণ এটা যে হচ্ছে আহ আমাদের যে উম বেশির ভাগ যে পর্যটক খাদ গুলো সেই গুলো একটু গ্রামের দিকে এটাই কি এক মাত্র কারণ? হ্যাঁ এটাই একটা কারণ তাছাড়া গ্রামীণ যে অর্থ সামাজিক উন্নতির কারণ। সাধারণ ঘটনার জন্যও সরকার চাইছে যে গ্রামের দিকে পর্যটন যে শিল্প বা tourism সেটাকে বৃদ্ধি করা। অর্থাৎ গ্রাম উহ গ্রাম্য যে শিল্প আছে সেগুলো যেন উঠে আসতে পারে। হ্যাঁ গ্রাম্য যে শিল্প আছে সেগুলো উঠে আসতে পারে তাছাড়া গ্রামীণ যে মানুষজন আছে তাদের জীবন যাপন যেন আরো বেশি উন্নত হয় সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে।

কক্স বাজার এবং সুন্দরবনকেও নিয়ে নাকি সরকার পরিকল্পনা করছে। হ্যাঁ কক্স বাজার এবং সুন্দরবনকে নিয়ে সরকার অনেক পরিকল্পনা করছে। সুন্দরবনে আহ হরিনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বাঘ গণনার জন্য সরকার আহ বাঘ সুমারি করছে। না এতে পর্যটকদের লাভ হচ্ছে কি ভাবে এইগুলো করে? পর্যটকদের লাভ হচ্ছে কারণ তারা তো আহ উপভোগ করতে পারছে প্রাকৃতিক যে সুন্দর্য সেগুলো উপভোগ করতে পারছে।

পর্যটকদের জন্য তাদের জন্য বিভিন্ন tourist আহ বিভিন্ন ঘর বানাচ্ছে তারপর resort তৈরী করছে পর্যটকদের জন্য হ্যাঁ সরকারি আছে তাছাড়া বেসরকারিও resort আছে। হ্যাঁ আর কি করছে সরকার এই জায়গা গুলো নিয়ে? আমি যে শেষ বার যখন সুন্দর বনে গেলাম তখন দেখেছি ওরা সুন্দর বনেও প্রচুর কাজ করছে। যেমন এই যে আমি কুমির প্রজনন কেন্দ্র গিয়েছিলাম। কুমির প্রজনন কেন্দ্রের পুরো জায়গা টুকুতে বিভিন্ন প্রাণীর প্রজননের উপরে আলাদা করে তারা structure তৈরি করছে। শুধু তাই নয় পুরো যে mangrove যে বনটা রয়েছে বনের ভিতর দিয়ে ওরা একটা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 একটা বিশাল অংশ ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে পুরোটা গিয়েছে। এই bridge দিয়ে হাঁটলেই পুরো সুন্দরবন যে বনটা আছে ম্যানগ্রোভ যে বনটা আছে সেটাকে অনুভব করা যায়। আমি দেখেছি তুমি কি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

কুমির প্রজনন কেন্দ্র যেটা এটার মূল লক্ষ্য টাই হচ্ছে যে সুন্দর বনের যে মধ্য দিয়ে মানে সুন্দর বনে হাঁটার যে একটা একটা অনুভূতি সেটা পর্যটকদের অনুভূত করা এটা একটা সাধারণ জিনিস তোমার কি সৌভাগ্য হয়েছে কখনো যাওয়ার? না আমার এই পর্যন্ত কোনোদিন সৌভাগ্য হয় নাই। তবে সুন্দরবনটা আমাদের গ্রামের ঠিক উল্টো দিকে একটা নদী পার হলেই সুন্দরবন।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 তখন আরো একটা সুন্দর্য সম্পূর্ণ অন্য রকম একটা জিনিস। ওখানকার hotel গুলোর অবস্থা একটু উন্নতি করা দরকার আমার মনে হয়। তুমি কি বলো? হ্যাঁ ওই এলাকা গুলোর hotel গুলো খুবই নিম্নমানের আমি এখনো বলতে পারি।

কিন্তু আমি এবার যখন গেলাম

আমি দেখলাম রাস্তার দুপাশে সারি সারি এখন শুধু নতুন নতুন hotel তৈরী হচ্ছে খাবারের দোকান তৈরী হচ্ছে। আগের থেকে অনেক বেশি উন্নত হচ্ছে জায়গা গুলো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 ও ওই সব এলাকার লোক জন চাইছে যে তাদের যে ব্যবসা সেটা পর্যটক কেন্দ্রিক হোক তাদের এলাকাটা আরও বেশি উন্নতি হোক তাদের যে সকল সমস্যা আছে সেগুলো সমাধান হোক পর্যটক আসলে তো সেখানে অবশ্যই সরকারের একটা নজরদারি থাকবে শুধু মাত্র পর্যটন পর্যটক হাত দিয়ে আমাদের দেশিও মানুষদের কি উন্নতি হচ্ছে এই খুলনা একটা উন্নতম একটা উদাহরণ যে আমি এবারে দেখলাম অন্যান্য বারের তুলনায় এবারে hotel এর সংখ্যা অনেক বেশি এবং দোকান পাট মানুষের জীবন যাত্রার ও দেখছি অনেকখানি আহ অনেকখানি উম পরিবর্তন এসেছে আগে যে জিনিস গুলো আমি খুলনা গিয়ে পেতাম না এবারে গিয়ে দেখালাম যে সেই জিনিস গুলো এখন ওখানেও বিক্রি হওয়া শুরু করেছে। মানে শুধু মাত্র পর্যটন হাতটাই ওদের জীবন টাকেই পরিবর্তন করে দিয়েছে। আর এখন তো পদ্মা সেতু হয়েছে খুলনা যাওয়াটা খুব সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ তুমি চাইলে দুই থেকে আড়াই ঘন্টার ভেতরে ঢাকা থেকে খুলনা bus এ চলে যেতে পারো। আর এখন তো অনেক company bus নামিয়েছে। এই জন্য bus এর যে ভাড়াটা আগে অনেক বেশি ছিল পাঁচশো থেকে ছয়শো টাকা সেটা এখন দুশো থেকে তিনশো টাকায় নেমে এসেছে। এখন তো তোমার আহ সুন্দরবনে উম network ও অনেক ভালো পাওয়া যাচ্ছে শুনেছি। হয়তো বনে একটু কম কিন্তু আমি যে জায়গা গুলো ঘুরে এসেছি যেমন কুমীর প্রজনন কেন্দ্র

Network যে company গুলো আছে সে গুলো তাদের company র বিভিন্ন network যেসব tower আছে সেগুলো সেখানে স্থাপন করছে ফলে তুমি অনেক গ্রামের অনেক ভেতরে থাকলেও

আমি যে এই কিছু দিন আগে গিয়েছি আমি অনেক কিছু কিনে এনেছি কি কি কিনে এনেছো? ওখানে তো মধু আহ যেটা প্রাকৃতিক মধু এটা ওখানে খুব বেশি পাওয়া যায় ওখানে কিত্রিমতা মাদের ঢাকার যে মধুটা সেটা মধ্যে তো চিনি বেশি মেশানো থাকে কিত্রিমতা বেশি থাকে ভেজাল বেশি থাকে ওখান থেকে আমি একদম আহ যেটাকে বলে বিশুদ্ধ মধু সেই বিশুদ্ধ মধু খুঁজে এনেছি কি ভাবে জানো?

ওখানের কিছু স্থানীয় লোক আছে যারা হচ্ছে এই সুন্দরবন থেকে বন্য মধু ওরা, ওদের এই রকম ওদের এই রকম বিভিন্ন জায়গা নির্দিষ্ট করা থাকে এবং জাহাজ নিয়ে যায় এবং সেই মধু টাকে তোমার সংগ্রহ করে আনে। ঢাকা কিংবা অন্যান্য জায়গায় আমরা যে মধুটা পাই তার থেকে দাম তোমার অনেক বেশি কয়েক গুন বেশি কিন্তু ওই মধুটা তোমার খুবই বিশুদ্ধ আমি ওই মধুটা সংগ্রহ করে এনেছি এবারের খুলনা যাত্রায়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 ওখান থেকে, ওখান থেকে বিশেষ করে এবার আমি খুলনা ভ্রমণে এটাই আমার মূল লক্ষ ছিল যে আমি কিছু বিশুদ্ধ মধু সংগ্রহ করে আনবো। পাশাপাশি তোমার জন্য কিছু জিনিস এনেছি। ওখানে তোমার যে স্থানীয় দোকান ছিল সেখানে মাটির প্রজসপত্র হাঁড়ি ফুলদানি কাঠেরও অনেক জিনিস পত্র ছিল আবার শামুক শঙ্খ ওই বিশেষ করে কাঁসা আমি কাঁসার অনেক জিনিস পত্র আমি দেখলাম কিন্তু তোমার জন্য পছন্দ করে কিছু আমি আহ ফুলদানি এবং কাঠের জিনিসপত্র এনেছি আহ পরেরবার দেখা হবে অবশ্যই তোমাকে এটা নিয়ে যেও আমার কাছ থেকে কেমন। আচ্ছা ঠিক আছে।

না কাঁসার সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস ও আমি এবার খুলনা গিয়ে যে জিনিসটা খুব বেশি উপলব্ধি করেছি। খুলনা মানুষের মধ্যে ধর্ম ধর্ম যে ভীরুতা